একটি-ই বাড়ির মধ্যে প্রচুর লোকজন ঘোরাঘুরি করছে।

সাদা রঙের লাইইট সাদা মার্বেল টালি সাদা দেওওয়াল পাঁচটা লোক বসে আছে একজন--